একটা বিল্ডিং ।

উপরে তিনটি আলো জ্বালানো আছে।

যে যার মতো--

দেখা যাচ্ছে দুরে একটা ঘর দেখা যাচ্ছে।

সুন্দর এক পরিবেশ দোকান থেকে কোনো মানুষ কিনতেও আসেনি বিক্রি করার কোন মানুষও নেই।

টবের মধ্যে লাগানো আছে।

সামনে ফুলের টব আছে সুন্দর দরজার সামনে জুতো খোলা আছে অনেকগুলা।

উম জল দিচ্ছে গাছে।

সুন্দর বাগান দুই দিকে রয়েছে।

এছাড়া আপনার আসবাপত্র বাসনপত্র অনেক কিছু রয়েছে।

ও বিক্রির জন্য সাজিয়ে গুছিয়ে রেখ রাখা হয়েছে কিন্তু কোনো মানুষ নেই এখানে ক্রেতা বা বিক্রেতা।

চিমটে ঘরাও অবস্থিত--

উম বাচ্চা নিয়ে দাঁড়িয়ে আছে।

ল্যাপটপ আছে খোলা।

নীল আকাশের নীচে।

লোকগুলো বসে একসঙ্গে থাকে আলাদা আলাদা খাট।